এই ছবিতে প্রথমেই যেটা আমার চোখে পড়ছে সেটা হচ্ছে একটি লাল ইটের বাড়ি রয়েছে এবং এই বাড়িটার গা দিয়ে অর্ধেক ইট বাইরে হয়ে রয়েছে।

এবং নিচে রয়েছে কিছু ঘাস পালা যেগুলো সবেই উঠেছে ।

আর তার পাশে রয়েছে লাল রঙের একটি ইট এর ওপর আলো লাগানো।

আজ যে ছবিটা আমি দেখছি এই ছবিটা একটা রাস্তায় রয়েছে আর রাস্তাটা ভীষণ পরিষ্কার একটা রাস্তা এবং রাস্তাটা চারটে দিক রয়েছে যেটা পূব পশ্চিম দক্ষিণ আর উত্তরের দিকে চলে যাচ্ছে ।